এবং তার ঠিক নীচের দিকে আমরা একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি এবং এই পাকা রাস্তার মধ্যে টোটা দাঁড়িয়ে আছে এবং তার ঠিক তার ঠিক সাইড -এ আমরা একটা পোস্টার দেখতে পাচ্ছি এবং তার ঠিক সাইড -এ আমরা একটা জুয়েলাস দেখতে পা--

মধ্যে মেলার মাঠ দেখতে পাচ্ছি। হয়তো এটি কোন মেলা হবে এবং ঠিক তার সামনের দিকে আমরা এই আমরা এই ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি। এবং তার ঠিক পিছনের দিকে আমরা অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছি এবং তার ঠিক পিছনে দিকে--

এই ছবিটা তো একটি পাকা রাস্তা দেখতে পারছি । এবং এই পাকে রাস্তাটি পাশে আমরা তিন চারটা দোকান দেখতে পাচ্ছি । এবং এই এরকম দুটি দোকান সাটার নামানো । এবং তার থেকে উপরে আমরা পিটার ইংল্যান্ড -এর একটা পোস্টার দেখতে পাচ্ছি।

এবং একজন কাস্টমারকে দেখতে পাচ্ছি আমরা পিংক কালারের চুরিদার এবং তার ঠিক পেছনে কালো রঙের চুড়িদার পড়া একটি মহিলাকে।

এবং এই বিল্ডিং এবং তার ঠিক সামনের দিকে অনেক কৃষ্ণ ঠাকুরকে দেখচ্ছি এবং কৃষ্ণ ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের পশে আছে এবং কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করে খাচ্ছে এবং এই ফটো টি দেখতে খুব বেশ খুব সুন্দর লাগছে ।

এই ছবিটির মধ্যে অনেক বড়ো বড়ো বিল্ডিং দেখতে পারছি এবং এই বিল্ডিংটি দেখতে লাল কালারের এবং এর বিল্ডিংটি দেখতে খুব সুন্দর লাগছে এবং এর বিল্ডিংটির ঠিক মাঝখানে লেখা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এবং এ বিল্ডিংটি --